পিছে অনেকগুলো গাছগাছালি আছে।

লোন এন্ড এক্সচেঞ্জ কার্নিভাল ।

এখানে অনেকগুলা সবজি রাখা আছে হয়তো ছোটো বাজার হবে।

টোটো দাঁড়িয়ে আছে মেইন রোডের সংলগ্নে অনেকগুলা গাছ আছে সেখানে।

সিঁড়ি দিয়ে উঠতে হয়।

বোতল আছে টেবিলের উপর গুলিতে।

পঞ্চাশ টাকা করে তাদের থেকে রেখে আপডেট করা একটা লোক দাঁড়িয়ে আছে এখানে।

রোডটি হল আগরতলা রাজবাড়ির সামনে ভারতীয় পতাকা।

ওপারে একটা মাঠ রয়েছে গাছগাছালি আছে।

পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ওটো একটি।

আকাশটা মেঘাচ্ছন্ন হয়তো বৃষ্টি হবে বা আগে হয়ে গেছে।

এটা স্কুল প্লে গ্রাউন্ডে হচ্ছে হয়তো।

দু সাইডে কুকুরের খাবার রাখা আছে টুল আছে এখানে।

ওপরে একটা বুটিক থেকে হয়তো তারা ফিরে চারুলতা বুটিক অ্যান্ড গেস্ট গেস্ট হাউস থেকে তারা।

এটি একটা গিফটের দোকান অনেকগুলো গিফ্ট --

ঘরুর গিফট রয়েছে কাপ প্লেট রয়েছে অনেকগুলো আছে এখানে গিফট ।

ছবিটিতে দেখা যাচ্ছে অনেকগুলা মানুষ জোরো হয়ে আছে এটিএময়ের বাইরে।

খুবই ভালো অনেক কিছুই আছে রাখা খুব সুন্দর দুর্দান্ত।